এটা একটা ফিল্ড দেখা হচ্ছে যেখানে অনেকগুলো গারাজ মিস্তিরি কাজ করছে।

একটা বাইক দেখা যাচ্ছে অনেকটা জায়গা বাইক টা দাঁড় করানো আছে ব্লু কালার এর জলের জার আছে।

বাঁশপাতার মতো অনেক গাছ দেখা যাচ্ছে।

এটা সুন্দর বারান্দা আছে সাদা রেলিং দিয়ে ঘেরা আছে বারান্দার সামনে গাছ আছে।

এবার ইটা একটা মানে ঠাকুর ভাসান হচ্ছে।

দূরে একটা বায়ু বায়ু পাখা দেখা যাচ্ছে।

এটা একটা সুন্দর মানে তোমার জায়গা।

জায়গাটার মধ্যে একটা গরু দেখা যাচ্ছে। একটা স্কুটি দেখা যাচ্ছে লাল রঙের দূরে একটা সাদা রঙের স্ট্যাটু স্ট্যাচু দেখা যাচ্ছে।

এটা একটা অডী মানে একটা টোরিয়াম টাইপ এর লাগছে অডীটোরিয়াম খুব সুন্দর।